এই দৃশ্যতে একটা সাদা রঙের বিল্ডিং দেখা যাচ্ছে।

কিছু লোক ও দুইজন পুলিশ অফিসার ওই দাঁড়িয়ে আছে।

উপরে টিন -এর ছাউনি চারটা টিউব লাইট দেখা যাচ্ছে।

এই দৃশ্যটি একটি পলিউশন সেন্টারের দোকান।

দুকানের সামনে দুটো কোলা গাছ দেখা যাচ্ছে।

এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে এটি একটি গানের প্রোগ্রাম ।

চারদিকে সবুজে ঘেরা আকাশের কালার নীল।

বাঁপাশে রেলওয়ে স্টাফের রুম ।

সামনে অনেক গাছ নীল আকাশ।

রুমের পিলার গুলি কালো সাদা রঙ্গের।

মাটিতে শুকনো পাতা ঝরে পড়ে আছে।

ইস্কুলের মধ্যে অনেক বাচ্চা ছবি আঁকছে।

এখানে বিভিন্ন ধরনের কোম্পানির মোবাইল রাখা আছে।

ভিভো কোম্পানি আর জিও কোম্পানির পোস্টার দেখা যাচ্ছে।

দুপাশে দুটো গাস দেখা যাচ্ছে রাস্তায় অনেক লোক।

ফ্রন্ট সাইড -এ হলুদ রঙ্গের দুটো বাতি জ্বলছে।

এই দৃশ্যতে একটি চেকপোষ্ট দেখা যাচ্ছে।